তো আমাদের যেটা আমি করছি না আমি ঐটার মধ্যে ওই মানে চার নম্বর টা করছি বুজলে তো এখানে আমি tally gst excel advance excel আর payroll এই সব তাই করছি বুজলি তোএমনি উপর হ্যা এটা পুরোটাই করছি এর ছাড়াও অনেক ধরণের course আছে এর মধ্যে shape আছে digital নিয়ে কিছু আছে dribbling বলে কিছু আছে ঠিক আছে হ্যা সেটা তোর উপরে তুই কেমনে কি তুই চাস আমাকে তো সব আমাকে তো main industry কাজ করার আছে আমার এই জন্য আমি এটা করলাম ঠিক আছে আমি যে course টা করছি সেটা এক বছরের কিন্তু ঠিক আছে কিন্তু তুই যদি খালি tally করিস তাহলে ছ মাসেই হয়ে যাবে আমি যেটা জিজ্ঞাস করেছিলাম ঠিক আছে দেখ আমার না basic actually অন্য জায়গা দিয়া করার ছিল ভোট বলে রাসবেরিয়াতে একটা ইয়া আছে না computer ওখানটায় ওখানটা আমি টা করে নিয়েছিলাম basic টা আর basic টা কি বলতো এত দিন লাগে না আর তার পর ঘরেও করতাম school দিয়া আমাদের তো school করতো এইজন্য আমার ওটা এত মানে বোজা আছে বুজলি তো main আমার যেটা হলো সেটা হলো tally টা নিয়েই ছিল বুজলি তো তাই আমি tally টা নিয়েই করছি এখন tally টা করলে সেটা এইখানে একটা জিনিস খুব ভালো এটা placeman বুজলি তো ওখানটা দিয়ে এরা মানে তোকে interview জন্য পাঠায় ঠিক আছে ঐখানটা যদি selection হয় তালে তুই job পাবি ঠিক আছে এই জন্য আমার এটা আরো ভাল লাগলো কি জানি দেখ আমরা তো এবার job এর জন্য ঘুরছি না এবার আমাদের কে এমনি শিখে কিন্তু আলাদা আলাদা জায়গায় গিয়ে খুঁজতে হবে কিন্তু এরা অমনি না বুজলি তো এদের হয়ে গেলে এরা নিজের student দের কে job interview এর জন্য পাঠায় আর এতদিন পাঠায় যতদিন job লেগে না যাচ্ছে বুজলি তো না না এমন নেই যে আজকে পাঠালাম দু তিনটে হলো না অমনি করবে না এরা তোকে upgrete করিয়ে দেবে এরা পিছিয়ে দেবে এবার তো job ও লাগিয়ে দেবে বুজলি তো খুব ভাল

হ্যা হ্যা আরেকটা জিনিস জানিস তো ওখানটায় কি দেখ তুই যে এইসব course যেটা করছিস তুই যদি এইসব practice না রাখিস তালে তোর লাভ নেই দেখ আমরা normal মানুষ ঠিক আসে ভুলেই যেতে পারে কিন্তু করে যে সাথে সাথে job করলে আমাদের ওটা great এ চলে আসলো বুজলি তো আর ওখানকার sir mam যে আছে এত সুখুব সুন্দর করে বুজাই বোন তুই বিশ্বাস করবি না এত ভালো করে তোর লাগবেই না যে তোর লাগবেই না যে তুই কিছু জানিস না তোর হ্যা তোর খুব ভালো করে বুজাই timely class দেয় একদম এত তোকে class নিয়ে কোনো ইয়ে না আর মানে তোকে project দেয় সব করে একদম পুরো school fit করে দেবেএমন বেপার তোকে খালি মানুষ বলে না যে race line এ race টাও অব্দি ছেড়ে আসবে তোকে শুধু রাস্তা টা পার করতে হবে ওই জিনিস তা এমন এত দূর করে দেয় এত তোকে ইয়ে করে দেয় এত ভালো করে নিয়ে করে আর tally যেটা আমি করছি সেটা আমি যেটা বললাম যে এক বছরের করছি তো আমার এক বছরের মধ্যে জানিস তো আট মাস এখন হয়েছে সবে আট মাস হ্যা আট মাসে আমি এখন আমি ওর মধ্যে আট মাসের মধ্যে ইয়ে শিখেছি কি বলতো tally শিখলাম বুজলি তো এখন আমি তার সাথে tally আর gst টা শিখলাম sorry ভুল বললাম tally gst টা শিখে নিয়েছি এবার আমাকে করাচ্ছে excel বুজলি তো excel আর advance excel করাচ্ছে ওটা দুমাস হবে ঠিক আছে আর দু মাসে payroll টা আছে করিয়ে আর ইয়ে কি বলে ITR filing করিয়ে দেবে ঠিক আছে হা এই নিয়ে এই course টা আছে আমার তো খুব ভালো লাগলো এই course করছি আমার তো খুব benefit মনে হচ্ছে বুজলি তো

হ্যা রে হ্যা হ্যা হ্যা হ্যা দেখ return filing করা টা main ইয়ে না main টা কি বলতো tally টা তো আমাদের এখন professor course না করার থাকলে সেটা main আমি বলছি professor না ওটা কে পরে না করবো কিন্তু ওর আগে job টা argent যদি যেমন তা তেমন season উপর হয় তো যে যাক উনি ভাবে এই job টা ভালো তুই আরামচে এটা করে তুই না হলেও তুই আরামচে তুই কমেও পনেরো কুড়ি হাজার টাকা মাস গেলে পেতে পারিস বুজলি তো হ্যা আর হ্যা আর কি বলতো commerce student তো আমাদের commerce student হয়ে না একটা কি বলতো bcom এইসব নিয়ে যে করলাম আমরা এর মধ্যে tally টা দেখেছিলি আমাদের last এর দিকে tally ছিল কিন্তু কিন্তু college আমরা না হয় শিখতে পারি নি ভালো করে কিন্তু এই tally আসা টা দরকার graduate মানে আমাদের থেকে spectator ওদের কে আমরা tally জানি বুজলি তো এবার কোথাও হ্যা আমরা কোথাও কোনো কারণে যাই না কেন কতই মানে যাই না কেন টা tally টা basic আজকাল বুজলি তো এটা জানা খুব উঠিত আর এর সাথে ওটাও excel খুব দরকার হা এখন তো সবাই জানে যে সব জায়গায় gst gst pray করো তালে gst না জানলে সে তার ব্যাপারে না তালে আমরা কি করে বুজবো যে কোথায় কি দেব আমরা আর আমাদের তো online এ কেটে গেল হু আমরা আজও বুঝতে পারলাম না ওর থেকে ভালো side থেকে করতে হচ্ছে কিন্তু যাই করি যেমনি করি তাই সেটা ভালোই হচ্ছে তাই না

না রে আমি অনেক জায়গায় খবর লাগিয়ে ছিলাম আমি খবর জেনে শুনে তার পর আমি এখানটায় ভর্তি হয়েছি আর যে আমাকে suggest করেছিল সে ও এখান টা দিয়ে করে job ও পেয়েছে বুজলি তো তার পর ওকে বললাম যে ওনারা placement ও দেয় দেখ উনি job করছে আজকে উনার মাইনে মাস গেলে কুড়ি হাজার টাকা মাইনে জানিস তো উনার suggestion পরই আমি ওখানটায় joint করেছিলামখুব এল করে শিখাচ্ছে তোর একদম কোনো problem হবে না দেখ সপ্তাহে আমার যেমনি দু আমার course হিসাবে বুজলি তো যেমনি course অমনি class ঠিক আছে আমি বাদ বাকি course জানি না কেমনে কি আছে তো আমার course টা আমাকে দুদিন class দিতো ঠিক আছে সপ্তা

তো আমার time এ আমার সাথে পাঁচ ছজন ছিল যারা meddle অমনি গিয়েছিলো এইজন্য আমার একটা লাভ ছিল কি আমরা কি মতলব একটা আমাদের beach তৌরি করে দিয়েছিলো লাভ ছিল কি থেকে বুজলি তো এবার তোর তুই জাবি যেমনি তোর beach পড়বে যদি না থাকে তোকে একই করবে এবার কেমনে কি করবি গিয়ে কথা বলতে হবে ওখানটায় বুজলি তো আমাদের একটা beach হয়ে গিয়েছিলো মানে ভাগ্যব তো আমি একটা পেয়ে গেছি একটা beach সেই নাহলে আমাকে একই শিখতে সে হতো ভাল লাগতো না কিন্ত হ্যা দেখ বেশি জন না আমার beach ছজন আছে ঠিক আছে আর sir mam রা সবকে এক এক করে important দেয় ঠিক আছে কোনো এমনি বেপার নেই যে ওকে বেশি দিলো তোকে দিলো না তোকে দিলো ওকে দিলো না বুজলি তো সবকে equally important দেয় সব কে এক এক করে ধরে ধরে বুজায় বুজলি তো হা সবকে এমনি করে ভালো করে বুজাই আর জানা হলো কিসের জন্য তো আমাদের তা আঠারো হাজার টাকা পরে বুজলি তো আমার course টা

তার পর থেকে ষোলোশো টাকা করে প্রত্যেক মাসে দিতে যতক্ষণ না তোর আঠারো হাজার টাকা পূর্ণ হচ্ছে ঠিক আছে আর এখানে basic আমি যতটা জানি basic তা কিন্তু একসাথে pay করতে হবে বুজলি basic এ তিন basic basic basic তিন হাজার টাকা course বুজলি ওর মধ্যে তোকে তিন হাজার টাকা একসাথেই pay করতে হবে ওটা ওদের installment নেই না basic এ বুজলি বাদবাকি course কি আছে না আছে আমি জানি না কিন্তু basic টা আমি জেনেছিলাম আমার ভাইয়ের জন্য তো তখনি আমি জানি উনারা বলে basic এর course কি একসাথে আর এমনি যাদের আঠারো হাজার টাকা দিয়ে নেওয়া আমার যে course টা ছিল তো আমাকে installment বেশি allow করেছিল বুজলি তো তো তাতে কোনো সমস্যা ছিল না ষোলোশো টাকা মাস গেলে তো ঠিকই ছিল মানে manageable ছিল বুজলি না বেশিও নেই এমন কোনো ব্যাপার নেই তো ওই জন্য ভালোই যদি শিখি তাতে আর কি চাই আর তার পর এনাদের আর একটা ভালো জিনিস আসে ইন রা না last এর দিকে ইয়ে করে মানে student pass out যখন হয়ে না ইন রা webinar পড়াতে থাকে বুজলি তো webinar এ ভালো কিছু অনেক কিছু শিখাই এনারা তো অখণ্ডায়ও আমি এমনি শিখতে পারি হে হা বাইরের knowledge যায় আর webinar করলে কি হয় বলতো বা কারো মানে নতুন update এল বা কিছু তো ওটা জানা যাই যেটা আমার আমার যে লং থেকে আমি করলাম সে নিজেই বলছিলো তো আমাদের sir বলছিলেন কি এ তোমাদের ও webinar এই part এ হবে দেওয়া হবে last যখন তোমরা বিড়িয়ে যাবে তো আমি বলি হা obviously এখন দরকার কিসের এখন তো উনিই শিকাছে তাই না তো webinar করলে আমাদের কি বোলো তো দেখ আঠারো হাজার টাকা course শেষ হওয়ার পর ও উনারা আমাদের help করছে তাই না আর কি চাই এখানে আমি সেটা করছি ওটা নেয়ালি পুরের টা এটা দু তিন জায়গায় আছে যেমন উল্টা ডাঙায় আছে পুরানা মন্দিরের কাছেও আছে আমি আর একটা নিয়ালি পুরে আছে বুজলি তো আমি নিয়ালি পুরের তাই করছি আমার সুবিধা পরে এখানে

হ্যা হ্যা হ্যা রবিবার ছাড়া তুই কোনো দিন যা ঠিক আছে ঠিক আছে হ্যা হ্যা series এর শুরু হয় সানি নামের একজন ছেলেকে দেখিয়ে, কয়েকজন তাকে মুখোশ পরিয়ে হাত পা বেঁধে নিয়ে এসেছে একটি স্থানে সানির সবথেকে কাছের বন্ধু ফিরোজ ও সে স্থানে আগে থেকেই বাঁধা অবস্থায় ছিলো কোন একটি কারণে ফিরোজকে অজ্ঞাত সেই লোক গুলো অনেক মারধোর করেছে কিছুক্ষন পর এক ব্যক্তি এখানে আসে এবং সানির মুখোশ খুলে ওকে একটি পাঁচশত টাকার নোট দেখায় সানি এর উত্তরে চুপ করে থাকে আর scene পরিবর্তন হয়ে কিছুদিন পিছনে চলে আসে এখানে আমরা দেখতে পাই সানি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে portrait আঁকছে সে এই কাজে অনেক বেশি দক্ষ সানি মাত্র পনেরো মিনিটে যে কোন মানুষের চেহারার হুবহু অঙ্কন করে দিতে পারে কিন্তু তার art এর কোন কদর নেই সাধারণ জনগনের মাঝে ফলে খুবই অল্প দামে তার আঁকা চিত্র গুলোকে বিক্রি করতে হয় এরপর আমরা দেখতে পাই সানি ওর ব্যাগ নিয়ে চলে আসে একটি printing press এ এখানে আমরা ওর ছোট বেলার বন্ধু ফিরোজকে কাজ করতে দেখতে পাই। সানি সিঁড়ি দিয়ে ওপরে ওঠে এবং ওর নানার সাথে দেখা করে, সানির নানাই এই ক্রান্তি পত্রিকা অর্থাৎ এই press এর পরিচালক, আর সানির নানাই ওকে art করার এই skill টি শিখিয়েছে সানি উপরে উঠে দেখতে পায় ওর নানা একটি drawing করছে।

সানি ও drawing টি complete করছিলো, এসময় সানির নানা ওকে বলতে থাকে ক্রান্তি পত্রিকার মাধ্যমে সে পুরো দেশের সচেতনতা বৃদ্ধির পরিকল্পনা করেছিলো কিন্তু কেউ তাঁদের পত্রিকা পড়া তো দুরের কথা, কিনতে ও চায়না এখানে আমরা flash back দেখতে পাই সানি আর ফিরোজ ছোট বেলা থেকেই এই press সাথে ওতপ্রোত ভাবে জড়িত ওরা দুজন রাস্তায় দাঁড়িয়ে ক্রান্তি পত্রিকা বিক্রি করতো কিন্তু কেউ ওদের কাছ থেকে পত্রিকা কিনতো না যারা কিনতো তারা এটাকে পড়ার চেয়ে অন্য কাজে বেশি ব্যবহার করতো সানি আর ফিরোজ নানাকে অনেক বেশি ভালোবাসতো তাই একটু একটু করে টাকা জমিয়ে নানাকে মাঝে মধ্যে surprise দিতো সেই ছোট্ট বয়স থেকেই ওরা দুজন টাকার গুরুত্ব বুঝে গিয়েছিলো scene change হলে আমরা সানিকে একটা গাড়িতে বসে ওর girlfriend অনন্যার সাথে সময় কাটাতে দেখি অনন্যা সানিকে thirty first night এর একটি party তে invite করে সানি আর ফিরোজ এর পর বাইকে করে পৌছে যায় সেই বারে যেখানে Party হওয়ার কথা কিন্তু এখানে এসে জানতে পারে একজনের টিকেটের দামই হচ্ছে সাতাশ হাজার টাকা যেটা তারা কখনোই দিতে পারবে না bar র manager ওদেরকে তাড়িয়ে দেয় কারণ জামা কাপড় দেখে ওদের দুজনকে কোনদিক থেকেই ধনী মনে হচ্ছিলো না সানি এরপর ওর নিজস্ব party তেই অনন্যা কে invite করে নেয় অনন্যা সেখানে আসলে খুব অস্বস্তি feel করে এবং একটা বাহানা দিয়ে সানির কাছ থেকে বিদায় নিয়ে চলে যায় সানি অনেক মন খারাপ করে ছাদে বসে ছিলো আর ফিরোজের সাথে কথা বলছিলো সানি বলে আমাদের মত middle class family সারাজীবন শুধু শুধু loan এর interest দিতে দিতেই মরে যাই কিন্তু আমরা অনেক বড় কিছু করবো পরের দিন সকালে সানি press এ আসলে দেখে সবাই খুব চিন্তিত এর কারণ ওর নানা যাদের কাছ থেকে loan নিয়েছিলো এই press সচল রাখতে তাঁরা টাকা ফেরত চাইছে তা না হলে press বন্ধ করে দিতে হবে সানির নানা অনেক কে ফোন করে সাহায্যের জন্য কিন্তু কেউ ফোন ধরে না ফলে সে অনেক মন খারাপ করে বাসায় চলে যায় অন্যদিকে সানি আর ফিরোজ পাওনাদারের কাছে এসে request করতে থাকে আর কিছুদিন সময় দেওয়ার জন্য প্রথমে মানতে না চাইলে ও অনেক request এর পর এক মাসের সময় দেওয়া হয় সানি আর ফিরোজ এরপর press এসে অনেক ধরনের idea বের করতে থাকে কিভাবে কম সময়ে বেশি টাকা income করতে পারবে তারা এক দিকে ফিরোজ idea নিয়ে discussion করছিলো অন্যদিকে সানি একটা কাগজে কিছু একটা drawing করছিলো আঁকা শেষ হলে আমরা দেখতে পাই সানি একটি পাঁচশত টাকা নোটের sketch তৈরি করেছে এর মানে সানি এখন নকল টাকা তৈরি করার কথা ভাবছে ফিরোজ ওকে এই কাজ করতে নিষেধ করে দেয় কারণ স্বাভাবিক ভাবে এটি অনেক ঝুঁকিপূর্ন একটি কাজ কিন্তু সানি জানায় এই ঝুঁকি ওদের নিতেই হবে ওদের নানার জন্য যদি এই press বন্ধ হয়ে যায় তাহলে ওর নানা প্রচন্ড ভেঙে পড়বে তো এরপর দুজনে মিলে সিদ্ধান্ত নেয় একবার ওরা try করে দেখবে সানি খুব নিখুঁতভাবে পাঁচশত টাকার নোট অঙ্কন করতে থাকে নকল art টি এতটা নিখুঁত ছিলো যে পুরো আসলের মত দেখতে ছিলো একটি details ও সানি miss করেনি কিন্তু এর পরের সমস্যা টা হচ্ছে printing যেটার expert ছিলো ফিরোজ রাতের বেলা press বন্ধ হয়ে গেলে ওরা চুপি চুপি এসে press সরঞ্জাম নিয়ে কয়েকটি নোট ছাপায় এবং শেষমেশ চায়ের মধ্যে ডুবিয়ে সেগুলোকে শুকিয়ে নেয় যাতে করে আরও বেশি original মনে হয় টাকা গুলোকে এর পরেরে দিন ওরা চলে যায় একটি drinks এর দোকানে ফিরোজ সেই জাল নোটটি নিয়ে একটি drinks কিনতে যায় সেই দোকানে কিন্তু দোকানদার নোট টিকে হাতে নিয়ে একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে কোন ঝামেলা আছে ফিরোজ আর সানি দৌড়ে এখান থেকে পালিয়ে চলে আসতে থাকে ওদের পেছনে অনেক লোকজন ধাওয়া করছিলো কিন্তু কোন রকমে এ যাত্রায় ওরা দুজন রক্ষা পায় সানি আর ফিরোজ বাসায় এসে ওদের তৈরি করা নোট গুলোকে আগুনে পুড়িয়ে দিতে থাকে কিন্তু সানি বলছিলো নোট তৈরির কাজ আবারও সে করবে এবং hundred percent সঠিক ভাবে তৈরি করবে এরপরে scene change হয়ে চলে যায় নেপালের কাঠমুন্ডূ তে এখানে মানসুর দালাল নামের এক ব্যক্তিকে দেখানো হয় মানসুর ভারতের জাল নোট তৈরি কারী সংগঠনের অনেক বড় একজন boss মানসুর এখানে একজনের সাথে meeting করে deal করতে এসেছিলো অন্যদিকে মানসুর কে ধরতে ভারত থেকে একটা team এখানে এসেছে যে team leader Michael কে আমরা একটা টেবিলে বসে থাকতে দেখি team একজন signal দিলে Michael ওর team নিয়ে মানসুরের আস্তানায় পৌছে যায় আর এখানে আমরা জানতে পারি মানসুর আর Michael পূর্ব পরিচিত Michael প্রায় ছয় বছর ধরে মানসুর এর খোঁজে আছে আর ওকে ধরার চেষ্টা করে যাচ্ছে Michael এবার মনসুরকে নিচে নামিয়ে নিয়ে আসে কিন্তু সেই সময়ই মানসুরের কয়েকজন লোক Michael দের ওপরে attack করে দেয় এই সুযোগে মানসুর পালাতে থাকে এক পর্যায়ে একজন নতুন পুলিশ অফিসার মানসুর কে দেখে ফেলে কিন্তু মানসুর সেই অফিসারকে shoot করে একটা গাড়িতে করে পালিয়ে যায় Michael সেই স্থানে দ্রুত চলে আসে কিন্তু অনেক দেরী হয়ে গিয়েছে Michael দেখে মাটিতে অফিসারের লাশ পড়ে আছে দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই সানি ফিরোজকে বোঝাচ্ছে ওদের নোটের design ছিলো কিন্তু শুধু দেখতে original এর মত হলেই চলবে না হাতে নিলে original এর মত feel হতে হবে সানি আর ফিরোজ এরপর টাকার কাগজের বিকল্প কাগজ খুঁজতে শুরু করে এক পর্যায়ে তাঁরা একটা magazine পেয়ে যায় যেটা double করলে একদম টাকার মত মনে হয়

সানি একটি অভিনব পদ্ধতি অবলম্বন করে সে একটা sandwich নোট তৈরি করে মানে এক পৃষ্ঠার টাকার এক পাশের অংশের এবং অন্য আরেক পৃষ্ঠার টাকার অন্য পিঠের এরপর দুইটা পৃষ্টা একসাথে জোড়া লাগিয়ে ওরা আরও কিছু নোট জাল তৈরি করে নেয় এবার সানি দোকান থেকে drinks কিনতে যায় দোকানদার নোটটি হাতে নেয় এবং সানিকে drinks বোতল আর ভাঙ্গতি টাকা ধরিয়ে দেয় সানি আর ফিরোজ থমকে যায় অটোতে করে যাওয়ার সময় তারা খুশিতে নাচতে শুরু করে কারণ অবশেষে তারা সফল হয়েছে জাল নোট তৈরি করতে scene change হয়ে ফিরোজের শুরুর দিকে দেখানো সেই scene এ চলে আসে এখানে আমরা দেখতে পাই যে ব্যক্তি পাঁচশত টাকার নোটটা হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলো সে আর কেউ নয় মানসুর দালাল সানি বলে আমি নোটটি তৈরি করেছি এবং এর distribution ও আমরা দুজনে করি মানসুর সানির বন্ধু ফিরোজকে shoot করে দিতে বলে জামাল নামের একজন কথা মত ফিরোজকে shoot করে দেয় আর প্রথম episode এখানেই সমাপ্ত হয় দ্বিতীয় episode শুরু হলে আমরা সানির ছোট বেলার flashback দেখতে পাই সানি বলে ও যখন অনেক ছোট ছিলো তখনই ওর মায়ের মৃত্যু হয়েছিলো সানির বাবাই ওকে দেখে শুনে বড় করছিলো কিন্তু সানির বাবার অনেক ধার দেনা ছিলো ফলে ওদের সবসময় জায়গা পরিবর্তন করার প্রয়োজন পড়তো এভাবে একদিন একটি ট্রেনে করে যাওয়ার সময় সানিকে ভেতরে বসিয়ে রেখেই ওর বাবা কোথাও চলে যায় এরপর থেকে সানি ওর বাবাকে আর দেখতে পায়নি কিন্তু সানি মনে করতো ওর বাবাকে ও খুঁজে পাবেই এজন্য সানি ট্রেন স্টেশনেই অনেক গুলো সুন্দর সুন্দর drawing করতো যেগুলো দেখলে হয়তো ওর বাবা ওকে খুঁজে পাবে

আর এভাবেই একদিন সানির নানা ওকে খুঁজে পায় সানিকে বাড়িতে নিয়ে যেতে চাইলে সানি ফিরোজকে ও সাথে নিয়ে যেতে বলে scene present চলে আসে, যেখানে সানি ভাবছিলো ওর ভাইয়ের মতন বন্ধু ফিরোজকে জামাল মেরে দিয়েছে কিন্তু কিছুক্ষন পর বুঝতে পারে ফিরোজ মৃত্যুবরন করেনি জামাল শুধু ভয় দেখিয়েছিলো ওদেরকে এরপর গল্প আবারো কিছুদিন পেছনে চলে আসে এখানে আমরা মেঘা নামের এক মেয়েকে দেখতে পাই যে জাল নোট শনাক্ত করার জন্য একটা advance system তৈরি করেছিলো সকল minister এবং কর্মকর্তাদের মেঘা এই machine র কার্যকারিতা দেখাচ্ছিলো কিন্তু আমরা দেখতে পাই কেউ মনোযোগ দিয়ে মেঘার কথা শুনছিলো না এক পর্যায়ে অর্থ মন্ত্রী মেঘার এই project পাত্তা না দিয়ে চলে আসছিলো আর সেখানে আমরা Michael কে দেখতে পাই Michael মন্ত্রীর সাথে একটু কথা বলতে এসেছে মন্ত্রীকে সে জানায় তাঁর একটা dedicated team লাগবে counter printing বা জাল নোটের পুরো Network কে ধরতে মন্ত্রী Michael কে মানা করে দেয় আর সেখান থেকে চলে যায় অন্যদিকে ফিরোজের এক বন্ধুর মাধ্যমে সানি আর ফিরোজ এক ব্যক্তির সাথে deal করতে আসে জাল নোটের সেই লোকটির একটু সন্দেহ হচ্ছিলো সানির তৈরি টাকার ওপরে যে কারণে সানি আরও দুটি নোট নিয়ে ওর নোটের সাথে mix করে দেয় এবং সেই লোকটিকে বলে নকল টা বের করে দিতে যদি সে পারে তাহলে সানি তাকে এক লাখ টাকা দিবে আর যদি না পারে তাহলে সানিকে এক লাখ দিতে হবে সানির confidence দেখে সেই লোকটি সানিকে একটি order দেয় দুই কোটি টাকার মানে দুই কোটি টাকার জাল নোট সানি তাকে দিবে এর পরিবর্তে প্রত্যেক পাঁচশত টাকার জন্য আসল দেড়শ টাকা পাবে সানি ফিরোজ আর সানি deal final করে চলে আসতে থাকে ফিরোজ বলতে থাকে মাত্র দশ লাখ টাকার নোট ছাপাতে ওদের দম বেরিয়ে গেছে দুই কোটি টাকা এত তাড়াতাড়ি কিভাবে ছাপানো সম্ভব সানি বলে হয়ে যাবে কোন ভাবে অন্যদিকে Michael রাত্রের বেলা drinks করে মন্ত্রীকে ফোন দেয় কিন্তু মন্ত্রী Michael এর call receive করছিলো না যে কারণে Michael মন্ত্রীর কিছু ঘনিষ্ট মুহুর্তের private ছবি send করে দেয় what's app এ যেটা দেখে মন্ত্রী দ্রুত Michael কে ফোন করে এবং বলে এখনো এই ছবি গুলো delete করিসনি তুই

যেখানে ইয়াসির নামে সানির চাচার মতন এক ব্যক্তিকে সানি জিজ্ঞেস করে তাঁদের প্রেসে একদিনের production capacity কত যাতে কিছু একটা বুঝতে পারে drawer থেকে জাল টাকার case বের করে এনে সানিকে দেখিয়ে বলে এগুলো তুই তৈরি করেছিস ঠিক না সানি এর পর ওর চাচাকে একটা হোটেলে নিয়ে আসে এবং কিছু একটা order করতে বলে বিল দেওয়ার সময় সানি জাল টাকার ব্যবহার করে আর হোটেলের মালিক টাকার নোটটা একটু দেখে রেখে দেয় cash counter এ ইয়াসির এসব দেখে আশ্বস্ত হয় সানির জাল টাকা কাজ করবে আর তাছাড়া তাঁদের press কে বাঁচাতে এই পন্থা ছাড়া আর কোনও বিকল্প রাস্তা খুঁজে পাচ্ছেনা তারা আসসালামু আলাইকুম, মুরাদ ভাই কেমন? ওয়ালাইকুম আসসালাম, স্লামালাইকুম ভালো আছেন?

খানাটানা খাই, বিকেল বেলা শুইলাম, তো আপনি কি করেন? আমি হচ্ছে দুপুরে খাবার খাইছি, তো আপনি এ দুপুরে খাওয়াদাওয়া কখন করেন? এই প্রায় আড়াইটা বাজে আড়াইটা তিনটা বাজে যে আমাদের, আপনার? আমার হচ্ছে আমারও ঠিক এমনটাই আহ মাঝে মাঝে হয়ে যায়, যখন কাজে থাকি । আবার অনেক সময় দেখা গেছে যে রান্না করতে একটু সময় লেগে গেছে তখন হয়তো দুইটা বেজে গেছে বা আড়াইটা বেজে গেছে, এমনিতে কিন্তু আমাদের প্রত্যেকের উচিৎ আহ একটার দিকে আহ খাবা আমাদের দুপুরের খাবারটা শেষ করা, এটা কি আপনি জানেন? আসলেও আমাদের এইখানে আমরা খাওয়া হয় কারণ হচ্ছে যে প্রধান হচ্ছে কারণ হচ্ছে যে আমরা সকালবেলা বা যারা যারা আসতে late হয়, আমাদের যে গ্রামের বাজার। প্রায় আসতে আসতে প্রায় এক দশটা বাজে সাড়ে দশটা বেজে যায়, তো রান্না করতে করতে একটার ভিতর সবগুলা হয়ে যায় but খাইতে সবাই গোসল করে আসতে ready হইতে একসাথে খাওয়ার জন্য ঐ আড়াইটা তিনটা বাজে যায়। আর আপনি এর আগে কি বলছেন আমি তো বুঝি নাই, আবার একটু বললে ভালো হয়। আসলে কি আমাদের এর আমাদের যে ডাক্তাররা আমাদের চিকিৎসকরা হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যাপারে যখন কথা বলা হয় তখন বলে যে সকালের নাস্তাটা হচ্ছে আটটার মধ্যে সাতটা হম বা আটটার মধ্যে খাওয়ার জন্য, দুপুরের খাবারটা হচ্ছে একটার মধ্যে আবার রাতের খাবারটা হচ্ছে আবার সাতটার মধ্যে, তাহলে হচ্ছে কি সারা রাত ধরে যে আমাদের যে হজমশক্তি টা ওটা ভালো থাকে, আমাদের শরীলটা ভালো থাকে আরা আমরা হচ্ছে কি করি এখন, যান্ত্রিক সময় তো আমাদের আমরা কাজ করি তা আমাদের ব্যাপারটা হচ্ছে কি হয়ে যায়, আমরা রাত করে আসি তারপরে দশটা এগারটার দিকে খা~খাইতেছি, খাওয়ার পরে পরে হচ্ছে শুয়ে পড়তেছি। এতে কিন্তু আমাদের শরীরের অনেক ধরণের রোগ হচ্ছে, আমরা কিন্তু নানা ভাবে ক্ষতি হচ্ছে যে আমরা late করে খানা খাইতেছি আর routine maintain করে খাইতেছি না এটাই স্বাভাবিক শরীরে ক্ষতি হবে আর বিশেষ করে আমাদের এইখানে আমরা সকালে নাস্তা প্রায় আটটা নয়টা বেজে যায়, এদিকে দুপুরবেলা খাইতে দুইটা আড়াইটা বেজে যায়, আর রাতের গুলা এমনেই দশটা বাজিয়ে খায়, আমাদের এই জায়গায়, আর আমাদের এইখানে মানুষ তো সবসময় কাজ কাম নিয়ে ব্যস্ত, বিশেষ করে দেখি গ্রামের মানুষ তাদের স্বাস্থ্য ঠিক থাহা না থাহা সবার কারণ হচ্ছে তারা সবসময় কাজ করে। যেমন আমাদের বাড়িতে আছে আমাদের কাজ কাম, আমাদের বাড়িতে এসে যারা কাজ করে যেমন কৃষিকাজ আছে তাদের জমিন আছে ধান করতেছে এরা ঠিকমত খানা খাইতেছে না, কারণ তারা কাজে কাজে তাদের দিন যাচ্ছে। time মতো না খাওয়ার ফলে তার হয়তো স্বাস্থ্যএকটু ক্ষতি হ্যাঁ অবশ্যই, এটা কিন্তু ঠিক বলছেন যে আমরা routine মেপে কিন্তু আমরা খাচ্ছি না বা আমরা routine কিন্তু মানতেছি না, কিন্তু আমাদের এটা কিন্তু উচিত আম~আমরা যতটা কায়িক পরিশ্রম করবো আমা~আমাদের প্রত্যেকের উচিত, একটা স্বাভাবিক মানুষের

একটা পুষ্টিকর যে খাবারগুলা, ওইগুলা কিন্তু আমাদের খাদ্যতালিকায় রাখতেই হয়। এই যায়গায় বিশেষ করে হয়তো বা শহরে সকালে ব্যায়াম করতে বাইর হয়ছে, আমাদের এখানে সকালে ব্যায়াম করতে সকাল~সকালে যখন নামাজ পরে আসে সকাল, যারা কাজে তারা কাজে চলে যায়, যারা বাজারে যায় তারা কতক্ষণ হাঁটা করে চলে আসে। বেশ , গ্রামের মানুষগুলা সকাল বেলা যে ব্যায়ামটা ওদের তারা করতেছে, হয়তো পুষ্টিকর খাবারগুলো খাইতেছে না, তাদের এই একটা সমস্যা।

আহ vitamin D এর অভাব হয়। আমরা vitamin D টা কোত্থেকে পাই? শুধু খাবার থেকে যে পাই এমন কিন্তু কিছু না, আমরা হচ্ছে আপনার উম সূর্যরশ্মি, সূর্যের আলোরস্মির যেই আলোটা পড়ে ওটা থেকেও কিন্তু আমরা পাই। যেমন সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত আমাদের যে সূর্যরশ্মিটা থাকে, আহ ঐ ঐ রশ্মিটা কিন্তু হচ্ছে আপনার প্রচুর পরিমাণে vitamin । vitamin D এর অভাব থাকে না, যেটা তাদের পূরণ হয়ে যায়, কিন্তু অন্যান্যগুলা অভাব থাকে, বিশেষ করে যে গুলা vitamin জাতীয় খাবার খায় না বা protein জাতীয় খাবার খায় না তাদের ঐ side এর গুলা রয়ে যায়। কিন্তু vitamin D এর অভাব গ্রামের মানুষগুলার থাকে না না এটা ঠিক বলছেন, যে আহ সব বেলা তে থাকে না, কেননা গ্রামে হচ্ছে শাকসবজি আহ উৎপাদন করতেছে, তারপরে হচ্ছে আহ গরুর farm থাকে ঐখান থেকে তার একটা পুষ্টিকর যে vitamin D সমৃদ্ধ যে দুধ পাচ্ছি, গরুর দুধ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 আহ আপনার ফরমালিন থাকে বা অন্যান্য chemical গুলা ব্যাবহার করা হয় তরিতরকারিতে বা আমাদের ফলমূলের ভিতরে, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ, এতে করে কিন্তু কি হচ্ছে chemical গুলো আমাদের ভিতরে যাইয়া আমরা কিন্তু নানাভাবে আমাদের ফুসফুসে সমস্যা হচ্ছে আমাদের আহ শ্বাসকষ্টের একটা সমস্যা হচ্ছে, বা আমরা যে কোনো উম আপনার heart এর রোগে

আমাদের চারিদিক~চারিদিকে নদী, তো নদীর মাছটা একটু বেশি খাওয়া হয়, এখন হয়ত আগের মতই খাওয়াটা মানে আগে যে সুস্বাদু ছিল, এখন তা নয়, কারণ হচ্ছে কি এখন current আসার কারণে ঐ মাছগুলো যদি বাজারে না বিক্রি হয়। ওটা কিন্তু fridge এ রাখি দেয়, fridge এ রাখি তারপর বিক্রি করে, এগুলা এগুলা আমাদের স্বাস্থ্য এর জন্য কিন্তু ক্ষতিকর, বিশেষ করে এখন আমাদের গ্রামের মানুষ এটা নিয়ে বেশি একটু এই এইটা নিয়া বেশি একটু ইয়া করছে। আর নয় কিন্তু সবগুলা আমরা যেমন সবজি আমরা তাজা পাইতেছি, সব ধরণের সবজি আমরা তাজা পাইতেছি গ্রামের মধ্যে জি হ্যাঁ অবশ্যই, আমাদের প্রত্যেকর উচিত আমাদের বাড়ির আশেপাশে যখন একটু খালি জায়গা থাকবে বা শহরে হচ্ছে অনেকে ছাদে এর ছাদে কিছু কিছু সবজি হচ্ছে আহ আপনার উৎপাদন করে যেমন আহ বড় বড় ড্রামের মধ্যে মাটি নিয়া ঐখানে হচ্ছে পুঁইশাক তারপরে লাউশাক, শিম, আহ টমেটো, আলু, কাঁচামরিচ এরকম কিন্তু অনেকেই এই উদ্যোগটা কিন্তু গ্রহণ করছে। তাতে করে কি হয় যে আমরা বাসাতে কোনো ভেজাল ছাড়া কোনো chemical ছাড়া আমরা একটা ভালো কিছু খেতে পারতেছি যেটা আমাদের শরীরের জন্য আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই দরকার। আর আমাদের স্বাস্থ্যটা হচ্ছে শুধু শারীরিক নাহ, আমাদের স্বাস্থ্যটা হচ্ছে, মানুষিক শারীরিক দোনো দিক থেকেই কিন্তু আমাদের সেই একটা ভালো থাকার জায়গাটা ওটা কিন্তু আমাদের আহ বানাইতে হয়। যাতে করে আমরা দোনোভাবেই balance করে আমরা ভালো থাকতে পারি। তাই না?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 সেটা কিন্তু আমরা অনেক বেশি আহ আমরা এখান থেকে পিছিয়ে কারণ আপনারা এই তাজা তাজা সবজি খাইতে পারতেছেন, আমরা কিন্তু সেটা পারতেছি না আমাদের ঢাকা অব্দি আসতে আসতে কি হয়! এটাতে অনেক উম এটাকে অনেক প্রক্রিয়াধীন করতে হয় তো আসলে আমার মনে হয় যে প্রতিদিন আমরা যদি আহ নিজেদের একটু ভালো থাকার একটু ভালো রাখার চেষ্টা করি তাহলে হয়তো আমরা একটা ভালো আহ একটা শরীর একটা ভালো একটা স্বাস্থ্য আমরা ধরে রাখতে পারবো তো এই ভালো স্বাস্থ্য যেটা আমাদের স্বাস্থ্য যেটা হওয়ার জন্য সময়মত কারণ হচ্ছে আমরা সময়মাফিক খাওয়াদাওয়া করতে হবে আর দ্বিতীয় হচ্ছে যে ব্যায়াম করতে হবে গ্রামের মানুষ ব্যায়াম করা লাগে না কারণ হচ্ছে তারা সকালবেলা কাজে চলে যায়, তাদের কাজটা হচ্ছে ব্যায়ামের মতো, হয়তো তারা পুষ্টিকর খাবারগুলা খাইতে পারে না

অনেক বড় একটা ব্যায়াম হয় আমাদের জন্য, আমরা যখন রুকুতে যাই, সেজদাতে পড়ি, আবার উঠে দাঁড়াতে হয়। আমাদের কিন্তু একটা শরীরের একটা ব্যায়াম এর মতোই কিন্তু হয়ে যাচ্ছে। এখনও বয়স একশ plus হইছে। সে সবজি বাগান

সবজি বাগান আছে, নামাজ পড়ে পাচ ওয়াক্ত । সব কিছুই করে, এখনও সে সুস্থ আছে দেখি হ্যাঁ অবশ্যই দেখেন, এটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত, আমাদের সুস্বাস্থ্য হচ্ছে আল্লাহর একটা নিয়ামত আর আমরা যখন অসুস্থ হই তখনই এই নিয়ামতের আহ মানেটা বুঝতে পারি যে একটা সুস্থতা কত বড় নিয়ামত বা রহমত

সুস্থতা আল্লাহর একটা নিয়ামত, তো আমরা চাই সকলে সুস্থ থাকার জন্য, এখন যেহেতু আমগো, আমাদের এখানে আমরা তো মানি, বা সবাই তো আর এটা করতে পারে না এবং যারা আমাদের থেকেও নিম্ন একদম ছোট ওরা হয়তোবা তাজা সবজিগুলা খাইতে পারে, বা মাছ, মাছ তো তেমন খাইতে পারে না। সবজি খাইতে, ডাউল খাইতে পারে, ঐ মাছ মাংস তারা খাইতে পারে না হ্যাঁ অবশ্যই পারে না, কিন্তু এইখানে যদি আমাদের যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে সবকিছুর দাম হচ্ছে আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে এভাবে কিন্তু আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা করতে পারি না বা ইচ্ছা থাকলেও হ~হইছে যে খাইতে পারতেছি না, তো এ~এখান থেকে যদি আমরা সবাই মিলে একটু কাজ করি যেমন নিজেদের আহ জায়গায় আমরা একটু একটু একটু করে গাছ লাগাই যে কোনো গাছ বা যে কোনো সবজি উৎপাদন করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের এই vitamin টা কিন্তু vitamin এর যে ঘাটতিটা সেটা কিন্তু থাকবে না হ্যাঁ! আহ আর হচ্ছে যারা গরিব তাদের জন্য হচ্ছে আমাদের দামটা অবশ্যই হাতের নাগালে আহ রাখতে হবে যাতে করে আমরা সবাই যাতে করে আমরা সবাই যারা মধ্যবিত্ত যারা গরীব আছি, তাদের জন্য আহ যাতে সুবিধা হয় যাতে তারাও যেনো একটু পুষ্টিকর খাবার আমাদের কিন্তু এটাও যে আমরা প্রচুর খাই, মানে সবকিছু খাই, হয়তো যারা একদম নিম্নমানের তাদের একটু কস্ত, আর নয় সবাই প্রচুর খাই। আর আমাদের এটা হচ্ছে যে খাওয়া দাওয়া বা মেহমান আপ্যায়ন বা মেহমানদারি ওটা কিন্তু একদম বলে শেষ করা যাবে না, আর আমাদের খাওয়ার কোনো ইয়া নাই, সবগুলো কিন্তু আমাদের যদি থাকতো, ঠিক আছে হয়তোবা যারা দরিদ্র তারা খাইতেছেন তাদের একটু সমস্যা হচ্ছে। মানে আমাদের ঐ জায়গায় ঐটার সমস্যা তেমন নাই। মানে কোনো কিছুর অভাব vitamin জাতীয় খাওয়ার, শুধু একটু মাংস যারা গরীব তারা মাংস, গরুর মাংস বা মুরগীর মাংস এইটা খাইতে মজা পাইবো, তাদের ঐ vitamin এর অভাব থাকে, কিন্তু আমাদের অনেকেরই নাই, মধ্যে বেশিরভাগই মানুষের নাই হ্যাঁ আসলে আমাদের সবারই উচিত কিন্তু সাগরের মাছে হচ্ছে প্রচুর পরিমাণে Iodine থাকে, Iodine টা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার যেমন বাচ্চাদের বা বয়স্কদের, হ্যা! তা~তাদের একটা, একটা সময় শরীরের হচ্ছে আর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 তো এইগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে vitamin ECD প্রত্যেকটা জিনিসে কিন্তু vitamin এতগুলা vitamin করে রয়ে গেছে, তো আমরা হচ্ছে একটু সময়ের অভাবে বা আমাদের আহ দামের নাগালের বাইরে থাকাতে আমরা হয়তো খেতে পারতেছি না। তবে এইটা আহ আমি চাইবো যেনো এমনটা হয় যেনো সবাই আমরা একটু একটু করে সবাই আহ আমরা খেতে পারি আমরা একটু ভালো থাকি আসলে আমি আমরা যদি মতামত দেই মানে regular আমাদের বাড়িতে বা আমাদের এলাকার সবাই নদীর মাছ একদম খুব সবসময় থাকে, যখন হাতের নাগালের বাইরে যে তখন তারা সবাই খাইতে পারে না। আপনার তখন এখন বিশেষ করে যখন current চলে এসছে তখন হাতের নাগালের নাগালের বাহিরে গেছে, যখন current ছিলো না, ততদিন সবাই নদীর মাছ যেমন চাইছ তেমন করে খাইতে পারছে, আচ্ছা আচ্ছা, তো এমনিতে আপনি কি কি খাওয়াদাওয়া করেন? মানে আপনার শাকসবজি পছন্দ? সবগুলোর মধ্যে বেশি নেওয়া হইছে যে পুঁইশাক, তারপরে পালংশাক তারপরে লালশাক, বেন্ডি, বাঁধাকপি তারপরে বেগুন, শিম, আলু সব থেকে favourite আলু তারপর হচ্ছে যে কোঁচা, পেঁয়াজের ফুল এগুলা খাওয়া হয় আমার

আর আমরা এই সময়টাকে একটু ভালো কাজে লাগাতে পারি, এই সবজি খাওয়াদাওয়া করে আর দুইটা হাট বার হয়, মানে হাট একটা হচ্ছে শুক্রবার আর একটা হচ্ছে মঙ্গলবার এই দুইটা হাটে। তো আমরা এই দুই হাটে যাই। কালকে হাট আসতেছে এই দুই হাটে যেয়ে আমরা দুইদিনের সবজি কিনে নিয়ে আসি। ঐ হাটবার একটু সস্তা পাওয়া যায় rate কম থাকে মানে দাম, দাম কম থাকে ওই দুদিনে আমরা সবগুলা সবজি কিনে এনে বাসায় রাখি মানে তাজা তাজা সবজি রাখি খাইতে হয়। শীত তো fridge এ রাখার হ্যাঁ বলেন আচ্ছা তো পরিবারের হচ্ছে সবাইকে নিয়ে হওয়া হচ্ছে আপনি যখন শাক সবজি খাবেন বা আহ একটা শাকসবজি খাওয়ার অভ্যাস থাকে তখন কিন্তু সেই অভ্যাসটা কিন্তু খুবই ভালো। পুষ্টিকর খাওয়ার একটা অভ্যাস করা আমাদের খুবই ভালো আর আমাদের উচিৎ এর আমাদের উচিৎ হচ্ছে শারীরিক ব্যায়াম করা, ভালো থাকা, আহ হচ্ছে আপনার পুষ্টিকর খাবার খাওয়া। এতে করে কি হয়